দোকানটির ভেতরে অনেক লোকজন আছে।

সামনে একটি কমলা রঙের গাড়ি দাঁড় করানো আছে।

একটি গোলাপী রঙের গোডরেজ দেখা যাচ্ছে।

এখানে মোট ন'টি মাছ আছে।

আমি এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে অনেক মহিলা দেখা যাচ্ছে।

নীচে ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটি দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংটি একটু পুরোনো মনে হচ্ছে।

এখানে একটি ঘুগনির বাটি দেখা যাচ্ছে।

গেটটির বাইরে একটি ছেলে টুপি পড়ে দাঁড়িয়ে আছে।

মন্ডপটির বাইরে অনেক লোক আছে।

দোকানটিতে অনেক রকমের খাওয়ার জিনিস আছে।

দোকানের ডান দিকে একটি মানুষকে খাবার দিতে দেখা যাচ্ছে।

এখানে একটি মানুষকে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে বাঁশের তৈরি ঘর দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে আঠা রাখা আছে।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

প্রত্যেকটি চেয়ারের নাম্বার লেখা আছে।

আমি এখানে একটি বইয়ের দোকান দেখতে পাচ্ছি।

মানুষটির হাতে একটি কলম আছে।

দোকানের ভেতরে আলমারিতে অনেকগুলি বই দেখা যাচ্ছে।